আছে গাড়ির পেছনে অক্সি - এর সিলিন্ডার ও গ্যাস ট্যাঙ্ক -ই দেখা যাচ্ছে।

এটি একটি অফিস ঘর। এই ঘরে অনেক খোপ খোপ করা আছে।

গেট -এর সামনে একটি ভদ্রমহিলাকেও দেখা যাচ্ছে দূরে কয়েকজন ভদ্রলোক আছে বাঁ সাইড -এ কতগুলো গাছ দেখা যাচ্ছে।

এটি একটি লোহার চূড়া ।চূড়াই দুজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে চোরাইয়ের বাঁদিকে--